চারিদিক দিয়ে গাছ পালা দেখা যাচ্ছে।

জিম -এ এসে ছেলেটি ফটো তুলছে নিজের ফিগার দেখাচ্ছে।

চারাদিকে জিম -এর নানারকম যন্ত্রপাতি রয়েছে ।

যন্ত্রপাতিগুলো দিয়ে নানারকম জিম করা যায়।

চারিদিকে খুব সুন্দর একটি ভিউ দেখা যাচ্ছে ।

এবং এহ বসন্তকালের আকাশ বলে মনে হচ্ছে।

আ পূজারীরা সেই দেবতাকে পূজা করছে।

বাড়িটির ছাদে একটি ট্যাঙ্কি রয়েছে-এ।

কিন্তু সব থেকে বেশি ডান পাশের টাই লাগছিল ।

এদের মনে হচ্ছে রি হচ্ছে একটি ডাইনিং রুম হতে পারে |

জিনিসের অফার করা হয়েছে মাঝখানেতে এনে--